c ++ এ inheritance এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
inheritance inheritance এর ধরন
এটি উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1110
g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
এখন inheritance এর ভূমিকা দিয়ে শুরু করি
একটি object অপরের property অর্জন করলে একে inheritance বলে
এটি বিদ্যমান class না বদলে পুনঃ ব্যবহার করার পদ্ধতি
inheritance এর ধরন single level inheritance
multiple level inheritance
hierarchical inheritance
multilevel inheritance
hybrid inheritance
প্রথমে base class এবং derived class সম্পর্কে শিখি
base class নিজস্ব বৈশিষ্ট্য এবং কার্যকারিতা রয়েছে
এটিকে parent class ও বলা হয়
সকল objects যাতে inherit করে এতে তার গুণাবলী রয়েছে
derived class হল child class
এটি base class বৈশিষ্ট্য এবং কার্যকারিতা inherits করে
এখন single level inheritance দেখি
এখানে শুধুমাত্র একটি base class এবং derived class থাকা প্রয়োজন
multiple inheritance
এক্ষেত্রে derived class একাধিক base class থেকে inherits করে
hierarchical inheritance
এক্ষেত্রে একাধিক derived classes একটি base classes থেকে inherit করে
multilevel inheritance
এক্ষেত্রে সাব class অন্যান্য class জন্য base class হিসাবে কাজ করে
এবং hybrid inheritance
এক্ষেত্রে একাধিক inheritance in ধরন যুক্ত হয়ে থাকে
এখন single level inheritance দেখি
আমি editor code লিখেছি
আমি এখন এটি ব্যাখ্যা করব
আমাদের file name exam আন্ডারস্কোর inherit ডট cpp
এই উদাহরণে শিক্ষার্থীর name roll নম্বর এবং প্রাপ্ত নম্বর জড়িত
iostream হিসাবে এটি header file
std namespace ব্যবহার করেছি
এরপর student class রয়েছে
এখানে integer ভ্যারিয়েবল roll _ no এবং character name রয়েছে যা student class private মেম্বর
input ফাংশন এবং display ফাংশন student class public ফাংশন
এখানে শিক্ষার্থীর name এবং roll নম্বর গ্রহণ করতে input ফাংশন ব্যবহার করছি
তারপর name এবং roll নম্বর প্রদর্শন করতে display ফাংশন রয়েছে
এখানে আরেকটি class exam আন্ডারস্কোর inherit রয়েছে
এটি derived class
এটি student class ফাংশন এবং ডেটা inherits করে
sub1 sub2 sub3 এবং total কে
exam আন্ডারস্কোর inherit class private ভ্যারিয়েবল রূপে ঘোষিত করেছি
এখানে input আন্ডারস্কোর exam এবং display আন্ডারস্কোর exam রয়েছে যা হল public ফাংশন
এখন exam আন্ডারস্কোর inherit class বন্ধ করি
input আন্ডারস্কোর exam ফাংশন ব্যবহার করে তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বর গ্রহণ করি
display আন্ডারস্কোর exam ফাংশন ব্যবহার করে তিনটি বিষয়ের সমষ্টি নিরূপণ করি
total print করি
এটি main ফাংশন
ex হিসাবে exam আন্ডারস্কোর inherit class object তৈরী করি
ex object ব্যবহার করে সকল ফাংশন call করি
এটি হল return statement
program execute করি
keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal উইন্ডো খুলুন
compile করতে লিখুন
g ++ space exam আন্ডারস্কোর inherit ডট cpp spaceo space exam
enter টিপুন লিখুন
ডট স্ল্যাশ exam enter টিপুন
enter roll no:
আমি 1 লিখব
enter name আমি arya লিখব
enter marks of subject1
আমি 60 লিখব
subject 2 হিসাবে 70
এবং subject 3 হিস়াবে 80 লিখব
প্রদর্শিত output হল
roll no is: 1 name is: arya এবং
total is: 210
এখন একই উদাহরণে মাল্টি লেভেল inheritance দেখব
আমি ইতিমধ্যে code লিখেছি
editor যাই
আমাদের file name multilevel ডট cpp
এখন total ভ্যারিয়েবল
public ভ্যারিয়েবল রূপে ঘোষিত করেছি যা হল exam আন্ডারস্কোর inherit class
এর কারণ হল private members derived class দ্বারা অ্যাক্সেস হয়নি
আমাদের কাছে আরেকটি class grade রয়েছে
এটি exam আন্ডারস্কোর inherit class inherit করে
grade class হল derived class
exam আন্ডারস্কোর inherit class হল grade class base class
exam আন্ডারস্কোর inherit class সকল ফাংশন এবং ডেটা grade class inherit করে
এখানে avg ঘোষিত করেছি যা হল grade class private মেম্বরস
public ফাংশন রূপে average ফাংশন
তারপর আমরা class বন্ধ করি
গড় নিরূপণ করতে average ফাংশন ব্যবহার করি
তারপর average print করি
main ফাংশনে gd রূপে grade class object তৈরী করি
এরপর সকল ফাংশন call করি
gd ডট input
input আন্ডারস্কোর exam
display display আন্ডারস্কোর exam
এবং average ফাংশন
এটি আমাদের return statement
আমরা দেখতে পারি যে grade class হল derived class
exam আন্ডারস্কোর inherit class হল grade class জন্য base class
এখানে exam আন্ডারস্কোর inherit হল derived class
student class হল exam আন্ডারস্কোর inherit এর জন্য base class
program execute করি
terminal ফিরে আসি
compile করতে লিখুন g ++ space multilevel ডট cpp spaceo space mul
enter টিপুন লিখুন ডট স্ল্যাশ mul
enter টিপুন
enter roll no
আমি 2 লিখব
enter name:
আমি pratham লিখব
enter marks of subject1
আমি 65 লিখব
subject 2 হিসাবে 67
subject 3 হিসাবে 82 লিখব
output হল
roll no is: 2
name is: pratham total is: 214 এবং
average is: 71
আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে যাই
সংক্ষেপে এখানে শিখেছি
inheritance এবং inheritance এর ধরন
এখন shape class তৈরী করতে একটি program লিখুন
তারপর area এবং perimeter রূপে class দুটি ফাংশন তৈরী করুন
ভিন্ন আকার যেমন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল এবং পরিসীমা নিরুপন করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি